একটি স্কুটি কমপ্লেক্সের -এর সামনে দাঁড়িয়ে আছে।

একটি ঝর্ণার দৃশ্য দেখা যাচ্ছে.

একটি লোক হলুদ জামা পরে দাঁড়িয়ে আছে.

ছবিতে অসংখ্য খেলার সামগ্রী লক্ষ করা যাচ্ছে।

দৃশ্যে একটি বাগান দেখা যাচ্ছে .

এখানে নানারকমের শেল্ফ লক্ষ করা যাচ্ছে.

ছবিতে একটি অফিস -এর দৃশ্য লক্ষ করা যাচ্ছে।

পাশে ইটের গাঁথনির তৈরি একটি দেয়াল দেখা যাচ্ছে.

এখানে একটি কর্দমাক্ত জলাশয় লক্ষ করা যাচ্ছে.

রাস্তা দিয়ে দুটি ট্রাক চলে যাচ্ছে.

ছবিতে একটি চৌপথি লক্ষ্য করা যাচ্ছে.

রাস্তার পাশে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে।

দূরে দুটি নারকেল গাছ দাঁড়িয়ে আছে।